উপযুক্ত গাছ কিছুটা পরিবর্তন হলে শুধু শুধু নেট বার হয়। তাদের বলে। পাহাড় থেকে নতুন চারা গাছ জন্মায়। তবে সেগুলো কেটে না ফেললে গাছ ক্রমশ ঝোঁপ মতো হয়ে যাবে। ফুল আসতে দেরি হবে। ফলও ঠিক সময়ে পাওয়া যাবে না। সার হিসেবে সপ্তাহে একদিন পাবেন সরষের খৈল, পচা জল আর পনেরো দিন অন্তর পুরনো খাদ্য। শীতের সময় সারাদিন গাছ রোদে রাখতে হবে। উল্টোটা করবেন গরমে। সে সময় গাছ থাকবে ছায়ায়। এ গাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মালচিং করা। খড় পাতা যাতে মাটিতে লেগে না যায়

দেখতে হবে খুব ধরছে। হবে তবে ফল দেরিতে হবে। ফুল এসে যায়। তাড়াতাড়ি চেরির জন্য। কলমের গাছ ভালো। চাই টব চেরির জন্য। সার মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। নিজের বাগানের গাছ থেকে ফল পেড়ে খাওয়ার আনন্দটা আলেদা। কিছু মস্ত জায়গা তা কিন্তু নয়। আমাদের পরিচিত প্রায় সব ধরণের গাছ টবে কমা সম্ভব। বাগান জন্য এমন কিছু ফলের গাছ নির্বাচন করুন যার চট কমে পড়শি গাছে পাবেন। যেমন, চেরি, লাল জামরুল, তরমুজ ইত্যাদি। শীতের পরে মশরুম শেষ হবার পরে আসবে চেরি। আর শীত-বসন্তের পালা শেষ হবে। তরমুজ ও জামরুলের গাছ ভরে যাবে।

গাছ ফলভারে নুয়ে যাবে। প্রয়োজন তিনটি উপাদান। পর্যাপ্ত রোদ, জল ও সার। এ হিসাবে ফল গাছের মাটি সব সময় ও ধৈর্য থাকতেই হবে। আবার গড়াই জল যেন না জমে। তাহলে কিন্তু শিকড় পচে যাবে। তাই আবহাওয়ার বুঝে পরিমাণমতো জল দিতে হবে। গাছের ফল, ফুল ধরলে আসার আগে বাগান নিয়ম করে পরিষ্কার করতে হবে। আর আগে প্রয়োজন টবের জন্য মাটি তৈরি। সাধারণত এই ধরনের গাছ জন্য বাগানের মাটির সঙ্গে মিশে নিতে হবে। ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরোনো গোবর বা পচা পাতা সার ও coco peat ফলে গাছে পোকামাকড়, ছত্রাকের উপদ্রবও লেগেই থাকে। তার জন্য নিয়মিত জৈব কীটনাশক ও ছত্রাক spray করতে হবে। মাটি তৈরির সময়ে এক মুঠো নিম খৈল মিশিয়ে নিতে। ছত্রাকের আক্রমণ অনেকটাই কম হয়। এ গাছের মাটি ভারী হবে। তাই টবের মাটি তৈরির সময়ে বাগানের মাটির পরিমাণ বেশি দিতে হবে।

এ গাছ গাছ রোপণের দুই মাস পর ‘থেকে প্রতি মাসে তা নিবেদন করতে হবে।

তবে গাছে কুড়ি এলে আর সার কীটনাশক নয় তখন শুধু নিয়ম করে জল দিন। তরমুজ তরমুজের জন্য চারা nursing থেকে কিনতে পারেন। আবার তরমুজের বীজ ফেলে দিয়ে সেই বীজ থেকে নিজেও চারাগাছ তরি করে নিতে পারেন। বীজগুলি ভেজা কাপড়ে মুছে রাখলে তিন-চার দিনের মধ্যে অঙ্কুর বার হয়। ছোট ছোট কাগজের কাপে কোকো পিট দিয়ে রোপণ করলে সাত দিন মধ্যে চারা গাছ বেরোয়। সেই চারা টবে বা এর মাটি দিয়ে

গাছ বেয়ে ফুট মতো হলে বাঁশের মাচা করে দিন। যাতে গাছটি লতিয়ে না পরে। মাচার পরিবর্তে নেট ও লাগানো যায়। চাইলে ছাদের মেঝেতেও ফেলে রাখা হয়। ক্যালেং করতে পারলে তাড়াতাড়ি ফল আসে। তবে এই গাছটির জন্য প্রয়োজন তা না। তবে গাছ মরে যাওয়ার ভয় থাকে। মাসে একবার মিশ্র জৈবন সরা দিতে পারেন। গাছের জন্য যতটা সম্ভব

তবে বাজারের ফলের সঙ্গে পার্থক্য কি থাকলো? অথবা সবচেয়ে আগে চারা বীজ বা কমল কিনতে হবে। বিশ্বাসযোগ্য নার্সারি থেকে গাছের মান ভালো না হলে সব কাজ বৃথা। গাছ কিছুটা পরিমাণ হলে সরু সরু স্টেম বার হয়। যার রানার বলে। গাছের থেকে নতুন চারাগাছ জন্ম নেয়। তবে সেগুলো কেটে না ফেললে গাছ ক্রমশ ঝোঁপের মতো হয়ে যাবে। ফুল আসতে দেরি হবে। ফল ও ঠিক সময়ে পাওয়া যাবে না। সার হিসেবে সপ্তাহে একদিন দিতে পারেন সরষের খৈল পঁচা জল। আর পনের দিন অন্তর কোনো খাদ্য spray করলে ভালো লাভ। সময় সারাদিন গাছ রোদে রাখলে গরমে ঝলসে যাবে। মাঝেমাঝেই মালচিং করে ছত্রাক ও ঝোপ পোকার আক্রমণ কিন্তু অনেকটা কম হয়। তাই আবহাওয়া বুঝে পরিমাণ অনুযায়ী জল দিন। গাছের ফুল ধরলে বা ফল আসার আগেই বা পরে নিয়ম করে সার দিতে হবে। তার আগে প্রয়োজন টবের মধ্যে মাটি তৈরি সাধারণ এই ধরনের গাছের জন্য বাগানের মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভার্মিপোস্ট বা এক বছরের পুরোনো গোবর সরা, পচা পাতা মাটি তৈরির সময়ে এক মুঠো নিম খৈল

তরমুজের জন্য চারা নার্সারি থেকে কিনতে পারেন। আবার তরমুজের বীজ ফেলে দিয়ে সেই বীজ থেকে নিজেরও চারাগাছ তৈরি করে নিতে পারেন। বীজগুলি ভেজা কাপড়ে মুছে রাখতে তিন, চার দিনের মধ্যে অংকুর বার হয়। সেগুলো ছোট ছোট কাপড়ের দড়ি নিয়ে রোপণ করলে সাত, দশ দিনের মধ্যে চারাগাছ হয়। সেই চারা টবে বা গো-বাগানের মাটিতে দিলে গাছ ভালো হয়। অধিকাংশ গাছ প্রেমীর প্রশ্ন, রাজ্যের আবহাওয়ায় কি বেষ্টিত ফলন হওয়া সম্ভব? ঠিক সময়ে চারা রোপণ ও যত্ন করলে শীতের মৌসুমে টব ওপরে ওপরে লাল বেষ্টিতে থেকে ডিসেম্বরের মধ্যে চারা লাগাতে হবে।

ঠিকমতো যত্ন করলে মার্চ ও এপ্রিল পর্যন্ত বিস্তৃত হয়। বৃষ্টির জন্য চার ইঞ্চি গভীরতার ছড়ানো টব উপযুক্ত। খড়ের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন নারকেলের ছোবা। কোকোপিট চক বা শুকনো পাতা। মাঝেমাঝেই মালচিং করে ছত্রাক ও রোগ পোকার আক্রমণ কিন্তু অনেক কম হয়। সাধারণত এই ধরনের গাছের জন্য বাগানের মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে ভার্মিপোস্ট। এক বছরের পুরোনো পচা পাতা বা গোবর। আপনার বাগানের জন্য এমন কিছু গাছ লাগান যার জন্য ছাদ বা বাগানের এমনভাবে সাজাবে অধিকাংশ সময়ে কোনো না কোনো গাছই ফল দেবে। নিজের বাগানে গাছ থেকে ফল পেড়ে খাওয়ার আনন্দই আলেদা। কিন্তু বাগান মানেই চাই সমস্ত জায়গা। তা কিন্তু নয়। আমাদের পরিচিত প্রায় সব ধরনের ফলের গাছ টবে লাগা সম্ভব। আপনার বাগানের

ফলের গাছ নির্বাচন করুন যা চট করে পুরো শিকড় গজাবে। যেমন, বেষ্টিত চেরি, লাল জামরুল, তরমুজ ইত্যাদি। শীতে মশরুম শেষ তারপরে আসবে চেরি। আর শীত বসন্তের পালা

যা দেখেই মনও ভরে যাবে। এইসব ফলের গাছ, মাটি সবসময় আর্দ্র থাকতেই হবে। এই গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মালচিং করা। ফল-পাতা যাতে মাটিতে লেগে না যায় তার জন্য মাটিতে কুচানো খড় বিছিয়ে দিতে হবে। সারাক্ষণ রোদ পায় এমন জায়গায় রাখতে হবে। ফুল ধরার পরে পোকার উপদ্রব দেখা দিলে নিম তেল জলে মিশিয়ে স্প্রে করলে চেরি ফল লাল হয়ে এলে গাছ থেকে পারবেন। ফল পাকার সময়ে টব যেন জায়গায় রাখবেন। সেখানে পাখির উৎপাত কম। লাল জামরুলের জন্যও কলমের গাছ উপযুক্ত। নার্সারিতে এসে থাকে। জামরুল ও এ গাছের মাটি টুকটুকে লাল। টুকটুকে চেরি ফল দেখতে হবে।

কলমের গাছই ভালো। চাই বড় টব চেরির জন্য। সার মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। নদীর বালি মাটি, কিছুটা হাড়গোড় অনেক থেকেই চেরি মিষ্টি হওয়ার জন্য ফল ধরার আগে এবং ফল ধরার পরে এক চরম করে পান। খাওয়ার চুন মাটিতে মিশিয়ে দেন। সারাক্ষণ রোদ পায় এমন জায়গায় রাখতে হবে। এই গাছ ফুল ধরার পরে পোকার উপদ্রব দেখা দিলে নিম তেল জলে মিশিয়ে স্প্রে করতে করতে হবে। রানার থেকে নতুন চারাগাছ জন্ম নেয়। তবে সেগুলো থেকে কোর বার হবে। সার হিসেবে সপ্তাহে একদিন দিতে পারেন সরষের তেলের খোল। পচা সার কোনো খাদ্য স্প্রে করলে ভালো। শীতের সময় সারাদিন রোদ রাখলে হবে না।

তার দিকে নজর রাখতে হবে। গাছ ভর্তি লাল টুকটুকে চেরি ফল দেখতে হলে একটু ধৈর্য রাখতেই হবে। চেরির জন্য কলমের গাছই ভালো। চাই বড় টব। চেরির জন্য সার মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। নদীর বালি মাটি কিছুটা সারের অনেক চেরি মিষ্টি হওয়ার জন্য ফল ধরার আগে এবং ফল ধরার পরে এক চামচমক পাবেন সারাক্ষন রোদে রাখবেন না। ফল ধরার পরে পোকার উপদ্রব বেড়ে যায়। গাছ ফল ভরে নুয়ে যাওয়ার জন্য প্রয়োজন তিনটি উপাদান। প্রয়োজন রোদ, জল ও সার। এ ফল জলের মাটি সবসময় আর্দ্র থাকতেই হবে। আবার গোরায় জল যেন না জমে। তাহলে কিন্তু শিকড় পচে যাবে।

জন্য গোবর সার পঁচা ফলের গাছে দিতে হবে। ফুল আসতে দেরি হবে। ফল ও ঠিক সময়ে আসবে। Hello hello কে বলছেন? আমি শ্রেয়া বলছি। বলো, আপনি কে বলছেন? আনমোল বলছি। হ্যাঁ বলুন, কি ব্যাপারে ফোন করেছেন? আমি ফোন করেছিলাম আপনাকে আমার মোবাইল সন্বন্ধে একটু জানার ছিল। আপনি আহ একটু detail এ জানতে চাই, এটা actually আমরা একটা research করছি। সেই ব্যাপারে একটু জানতে চাই মোবাইল সন্বন্ধে যে আপনি কি কি মোবাইল use করেন? কোন আহ use করেন মোবাইল? তো সেইসব details সন্বন্ধে আপনার কাছ থেকে জানতে চাই।

Hello হ্যাঁ রেডমি নোট নাইন প্রম্যাক্স আচ্ছা তো আহ এখন আপনি কেন ওই মোবাইলটা কিনেছেন? একটু জানতে পারি? Feedback ভালো ছিল রেডমির মোটামুটি এখন সবকটা মোবাইলই ভালো। অনেক features আছে। আর আহ খুব pocket friendly cost. আচ্ছা। তো এটাই কি আপনার first রেডমি মোবাইল? না এর আগে আমার আহ নোট সেভেন ছিল। নোট সেভেন? হম তো আগের রেডিমিটা মানে পর আপনি আবার রেডমি কেন কিনলেন? কারণ আগের রেডমিটা use করে আমার বেশ ভালো লেগেছিলো। features আর quality wise ও অনেক ভালো চলেছিল আমার মোটামুটি পাঁচ বছর ফোনে কোনো problem হয়নি। আহ পাঁচ বছর আচ্ছা তো ওই মোবাইল টা আপনি পাঁচ বছর use করেছিলেন? হম তো ওই মোবাইলটা কথা দিয়ে কিনেছিলেন? ওটা online কিনেছিলাম। Online কিনেছিলেন। online কোন site থেকে কিনেছিলেন বলবেন? আমাজন আচ্ছা তো এর আর এইটা? এটাও আমাজন থেকে কিনে আচ্ছা তো মোবাইল কি আপনি generally আমাজন থেকেই কেনেন? হ্যাঁ এখন মোটামুটি আহ তাই কেনা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা এখন গিয়ে দেখে ব্যাপারটা নেই। এখন মোটামুটি কেনা হয়। তো এইটা মোবাইল টা তে আপনি যখন কিনেছিলেন, তখন কি কোনো offer পেয়েছিলেন? Offer না আমার আগে এই generally এই মোবাইলগুলো তে company র exchange offer থাকে। যে যদি আপনার পুরোনো মোবাইল থাকে তাহলে ওরা মোটামুটি minimum আহ দেড় থেকে দু হাজার টাকার off দেয়। কিন্তু আমার আগের মোবাইলটার মধ্যে একটা ছোট্ট কালো spot এসে গেছিলো সেই কারণটার জন্য ওরা করতে চাইছিলো না। তো আমি এটাতে কোনো offer পাইনি। আচ্ছা তো এই মোবাইল টা আপনার কত inch screen? উম এটা five seven five seven মানে five point seven না fifty-seven? five point seven. Fifty seven আচ্ছা হয় না। আচ্ছা তো এইখানে মোবাইল টা তে আপনি আহ মানে এই মোবাইল টা সবচেয়ে ভালো জিনিস কি notice করছেন? অনেক কিছুই আছে ভালো। এটা খুব smooth চলে, memory backup সবই কিছু ভালো আছে। features অনেক high আছে। plus এখন তো আলেক্সা হয়ে গেছে। খুব easy হয়েছে। আচ্ছা আচ্ছা আলেক্সা থাকলে আপনার কি কি সুবিধা? আপনি আলেক্সা কিভাবে কিভাবে use করেন? এবার ধরে নিন কোনো app খুলতে হবে, এবার আমাদের হম প্রত্যেকের মোবাইলের মধ্যেই না হাজারটা app থাকে। ওই সেই app খুঁজে হম খুঁজে বের করতে আর হয় না, বলে দিলে যে আমাকে মিন্ত্রা খুলে দাও, আমাকে ফ্লিপকার্ড খুলে দাও, তো আপসেই খুলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা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

হ্যাঁ আমিতো dual SIM use করছি। totally উম একটা হচ্ছে আমার ভোডাফোন আরেকটা হচ্ছে আমার আহ জিও। Hello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 যখন আমি জিও নিয়েছিলাম তখন জিওর খুব সুন্দর একটা offer বেরিয়েছিল। আহ তখন তো এতটা expensive field ছিল না জিও। তখন অনেকটাই কম ছিল। কিন্তু এখন জিওর plan গুলো খুব expensive হয়ে গেছে। তো হম তখন আমি সেই জন্য জিওটা নিয়েছিলাম কারণ জিও খুব কম plan এ অনেককিছু দিচ্ছিলো features plus net এর speed টা খুব ভালো ছিল। সেই জন্য তখন আমি জিওটা নিয়েছিলাম। আর হম হম ভোডাফোন হচ্ছে এটা আমার অনেক পুরোনো SIM মানে আমি যখন প্রথম চাকরিতে ঢুকি তখন আমি বোম্বে তে পড়তে এসেছিলাম। তো বোম্বে তে আমার এই SIM টা ভোডাফোন আর ওখানে ভোডাফোনের network টা খুব ভালো ছিল। হম হম তো সেই জন্য তখন আমি ওখানে ভোডাফোন নি। ওই যে

আচ্ছা তো তাই জন্য আপনি basically ওই টাই use করে যাচ্ছেন এখনও। আচ্ছা তো ভোডাফোনে আপনার এটা কি four G SIM হ্যাঁ four G SIM তো ভোডাফোনে আপনি এখন কত টাকার recharge করান? ভোডাফোনে আমি এখন recharge করি তিনশো something এ তিনশো something তো এটা কি আপনার postpaid না prepaid? Postpaid কেন আপনি postpaid রেখেছেন কেন? এখন তো prepaid এ অনেক ভালো ভালো offer থাকে ভোডাফোনে বলুন হ্যাঁ আমি এয়ারটেল বলুন basically এটা একটু change করবো। আমার port করবো করবো করে করা হয়নি। আমি মাঝে হম SIM টাও change করতে চেয়েছিলাম হয়নি। আহ হম দেখি ওটা করবো। আচ্ছা আচ্ছা এমনি network হিসেবে দেখতে গেলে কোনটা আপনার ভালো network পান? ভোডাফোনে এতে জিওতে? জিও all time better আচ্ছা জিওর network মোটামুটি সবজায়গায় পাওয়া যায়। তো আপনি আমাকে একটু বলবেন মানে একটা example দেবেন? যে আহ আহ জিওতে আপনি কোথায় আপনি মানে expense কোথাও জিওতে better পেয়েছেন বা এতে পাননি একটু বলবেন। দেখুন আপনি যদি একটু interior area গুলোতে যান, যেখানে network week থাকে, সেখানে দেখবেন এইসব ভোডাফোন এয়ারটেল এগুলো চলে না। হম জিও full service দেয়। হম তো interior area তে কি? হ্যাঁ হ্যাঁ তো সেখানে মানে আপনার জিওতে কোনোরকম কোনো~ কোনোদিন problem হয়নি? না জিওতে আমি full আহ network পেয়েছি। আচ্ছা আচ্ছা তো জিওতে আপনি অন্তত কত ফোন টাকার recharge করার মতো network পেয়েছি। তো জিও তে আপনি কত টাকার recharge করান? আমি এখন করাই হচ্ছে five ninety-five এর ওটা হচ্ছে three month এর জন্য। three month এর জন্য five ninety-five এর recharge করান।

আচ্ছা তো আপনার মোবাইলে কি five G র option আছে? না তো আপনার কি মনে হয়? যে এই যে নিয়ের ফোন নিয়ের ফোনগুলো আপনি বললেন তো বোধহয় নিয়ের ফোন use করেন। তো এই নিয়ের ফোন গুলো দুটো SIM যখন আপনি ভরছেন তখন কি আহ মানে এইগুলো ইয়ে করা যায়? মানে performance কেমন থাকে ফোনের? ফোনের performance wise দেখুন খুবই ভালো। মানে আমার মেয়ের

মেয়ের ফোনের কোনো complain নেই? না আমার মেয়ের ফোনে কোনো complain নেই, কারণ মেয়ের performance খুবই ভালো। আপনি কি আচ্ছা ফোন use করেন? আমিও রেডমি ফোন use করি। রেডমি আহ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

তো এখনো পর্যন্ত সেরম ভাবে আহ major কিছু problem আমার হচ্ছে না। হ্যাঁ তবে ব্যাটারিটা একটু week হয়ে গেছে। তো সেইটা তো ফোনের হবেই।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 যে মোবাইল গুলো তিন বছরের পর থেকেই problem দেওয়া start করে। আচ্ছা তো সেই তুলনায় এই মোবাইল টা আমার চলছে এখনও। আহ তো এমনি সেরম কোনো problem নেই। but ব্যাটারিটা এখন খুব বেশি back up দেয় না। ওহ আমাকে হয়তো একটা ইয়ে কিনতে হবে power back up কিনতে হবে। তো power back up যদি কেনা হয়, আহ তাহলে আমার মনে হয় সেই আমার একটা কিছু problem সমস্যা হবে না। তো সেটাই আমি ওহ চেষ্টা করছি আরকি। আচ্ছা হ্যাঁ কারণ এখন তো এখন অনেকগুলো series চলে এসেছে। আমার আসলে নোট টেন টাও তখন বেরিয়ে গেছিলো নোট টেন টা আমার budget এর অনেকটা বাইরে হয়ে যাচ্ছিলো, তাই আর কিনে উঠতে পারিনি। আচ্ছা তো আপনি যখন ফোন কেনেন তখন কোন কোন জিনিসগুলো আপনার priority তে থাকে? বা কোন কোন গুলো আপনি generally check করেন? microprocessor টা তো check করতে হয়। কতটা আহ capacity আছে storage এর সেটা দেখতে হয়। তো microprocessor এ আপনি কি দেখেন? কোন microprocessor এখনো পর্যন্ত use করেছেন আপনি? যেটা better সেটাই।

মনে করার চেষ্টা করুন। হ্যাঁ আমার ঠিক মনে পড়ছে না এইটা বেশ কি একটা বলেছিল? ভালো ব্যাপারটা কিন্তু আমিতো কোনো আমার এখন mind এ আসছে না। আচ্ছা তাহলে খারাপ ব্যাপার কোনটা মনে আছে আপনার? না তো আপনি ফোন কখনো হাত থেকে পরে গেছে? অনেকবার তো সেইখানে কোনো মানে কোনো কিছু মনে হয়েছে যে এই ফোনটা পড়লে কোনো সমস্যা হয় না? বা এই ফোনটা পড়লে সমস্যা হয়? আমার এই ফোনটা যেভাবে পড়েছিল, মানে ওটা একমাত্র ভগবানই বাঁচিয়েছে। আচ্ছা, তো ফোনটা কোথা থেকে পড়েছিল? উপর থেকে নিচে। উপর থেকে মানে? মানে পাঁচতলা থেকে একতলা। তাতেও কিছু ফোন হয়নি? না আচ্ছা তো ফোনের আহ মানে আপনি কি screen ও ফাটেনি বা কিছু সমস্যা হয়নি? না তো আপনি এর পরে যদি ফোন কেনেন, তাহলে কি ফোন কিনবেন? আমি রেডমিই কিনবো। আচ্ছা আপনি ওপ্পো র নাম শুনেছেন? হ্যাঁ ওপ্পো শুনেছি। তো ওপ্পো র সন্বন্ধে আপনার কি feedback? ওপ্পো আমি personally use করিনি দেখেছি। feedback তো আমি দেখেছি, ভালোই লোকজন অনেকেই use করছে। যেটা নিয়ে অনেকেই বলেছে ভালো। আচ্ছা হম যে use করেছে মানে এই যে ওপ্পো অনেকেই বলেছে ভালো। মাঝখানে যে আহ খুব movement হচ্ছিলো। যে সবাই বলছিল যে chinese জিনিস use করবো না। তো সেই সন্বন্ধে আপনার কোনো false নেই যে এইটাও মি তো purely chinese ফোন। হ্যাঁ মি purely chinese ফোন কিন্তু মি ড্রপ features দেয় pocket friendly সবাই দিনের শেষে তো নিজের budget আর pocket টাই দেখবে। এখন chinese ফোন use করবো না boycott করতেই পারি। কিন্তু আমি এখন আমার পছন্দর features যদি ফোন এখন করতে চাই তো আমাকে স্যামসাঙ বা অন্য ফোনেই যেতে হবে। সেগুলো তো আর Budget friendly হয় না। হম তো স্যামসাং এর আপনার কোনো ফোন আপনি শুনেছেন কখনো যে এই ফোনটা better বা ওই ফোনটা better. স্যামসাং এর আগে শুনতাম, এখন তো মোটামুটি দেখছি market down.